প্যান্ট পড়ে আছে একজনের টাক দেখা যাচ্ছে খুব সুন্দর চকচক করছে রোদে একজন প্যান্ট পড়ে আছেন দুইজন সাদা জামা পড়ে আছে খুব সুন্দর।